শোকেস আসে বিস্কুট পেটিস আইসক্রিম ।

কাটুন -এর টব দেখা গেসে একটা ওয়াল দেখা গেসে।

এই সবিটার মইধ্যে দেহা গেসে--

ঘাস দেখা গেসে আর লাইট দেখা গেসে ।

এহন সবির একটা ঘর আসে।